এখানে একটা নিজের খাঁচায় বসে আছে।

দেখে মনে হচ্ছে এটা কোনো উডেন -এ আর্ট আছে।

সবসময় থাকবে অসাধারণ একটা হোটেল ।

মিটিং টেবিল আছে। যেখানে কিছু কনফারেন্স করা হয়। কনফারেন্স রুম যেটাকে বলা হয় ।